এটা একটি আ প্লেগ্রাউন্ড ক্রিকেট প্লেগ্রাউন্ড আহ দুটি ওমেন --

আহ এটা একটি আ স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু আছে আহ চারপাশ দিয়ে রেলিং দিয়ে ঘেরা।

এটা একটি কনট্রাকশান । না আ যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢালাইয়ের আ আয়োজন করা হচ্ছে। কিছু ছ লোক --

এটা একটি ভারত পেট্রোলিয়াম -এর পেট্রোল -এর গাড়ি। ট্যাং কি।

কি রাস্ত-- একটি রাস্তার গায়ে একটি বিল্ডিং আছে। তার চারপাশে বেশ বড় বড় তিন চারটে বিল্ডিং দেখতে পাচ্ছি। একটার সামনে ফ্রন্ট ফ্রন্ট অফ গার্ডেন আছে। কিছু টব আছে।

আ ফোর হুইলার গাড়ি পার্কিং করে আছে। কতগুলো পিলার দেওয়া আছে স্টিল -এর। আ লোহার কতগুলো পিলার দেওয়া।

দেখে মনে দেখে মনে হচ্ছে এটি একটি কম্পিউটার সেন্টার কিংবা আহ কোন আই .টি সেক্টর ।

আট দশটা-আ লাল কালার -এর চেয়ার দেওয়া আছে। একটি কাঠের আলমা --

এটা একটি-ই নদীর পাড় দেখতে পাচ্ছি। আহ বিভিন্ন জায়গায় নদীর পাড় ভেঙ্গে গেছে। একটি লোক মাথায় টুপি পরা পিংক কালার -এর জামা পড়া।

গঙ্গার একদম কর্ণার -এ তিনটি ধোয়া বেরোচ্ছে।

কলা সুন্দরভাবে তার চারপাশে কলকা টাইপস কিছু ক করেছে । তার উপরে রেলিং আছে স্টিল -এর দেওয়া।

আহ কিছু লোক তার চেয়ার -এর মধ্যে বসে --